ওহ ওই তুমি ওই T twenty world cup এর কথা বলছো? হ্যাঁ

হ্যাঁ বেশ মোটামুটি ভালোই লাগলো highlight তো দেখছি গুলোতে দেখাচ্ছে আর তা বলছি তোমরা কি মানে খেলাধুলো করছো? বা সেই মানে cricket ফুটবল বা কোনো tournament খেলতে যাচ্ছো? হ্যাঁ খেলছি তো ওরকম একটা tournament চলছে আমাদের পাশের গ্রামে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর তুমি একবার আমাকে অনেকদিন আগে একবার ফোন করে একটা tournament এর কথা বলছিলে। যে tournament এ তোমরা নাকি খেলছিলে এক মাস ধরে যে tournament টা তোমাদের চলছিল তা সেই tournament টা কি শেষ হয়ে গেছে? ওটা শেষ হয়ে গেছে আবার একটা হ্যাঁ বি সি এস সি র সেই tournament এ মনে হয় তোমাদেরও দুটো team ছিল। তা তোমাদের team কি সেই tournament মানে এ cup নিতে পেরেছিল? না কি কিরখম আমাকে একটু বলো আমি শুনি tournament এ কারা আহ জিতলো? বা কোন team Team win করলো? বা তাদের কে কতগুলো টাকা দেওয়া হলো? বা prize দেওয়া হলো? আমাকে একটু বলো আমি একটু শুনি। ওই match টা তে আমরা cup পাইনি। ওই তোমার semi final অব্ধি গিয়েছিলাম। তারপরে semi final থেকে final এ তো যেতে পারলাম না। আমাদের ওই মানে আমাদের পাশে আরেকটা ওরা গেছিলো final এ। আর যেখানকার খেলা ওখানকারই মানে তার পাশে একটা ছিল ওর গ্রাম ওটা গেছিলো। ওদেরই final খেলা হলো খুব বড়োসড়ো। তো ওরাই cup টা পেয়েছিলো। first prize দিয়েছিলো যেটা তোমার আহ হাজার টাকা আর cup গুলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওরকম একটা কিছু বলেছিলো হয়তো ওরকম একটা মনে নেই খুব একটা। হয়তো অনেকদিন আগে তোমার সাথে কথা হলো তো আজ তো প্রায় আহ মাস পাঁচ ছয়েক হতেই চললো। একটু ভুলে গেছি হয়তো ওরকম কিছু হবে। হ্যাঁ ওইটাই তা তোমা তোমাদের তো হয়তো খুব একটু দুঃখ লাগলো তোমরা semi final অব্ধি গেলে। তারপরে মানে final টা খেলতে পারলে না। খুব দুঃখ লাগলো তোমাদের নাকি? semi final হ্যাঁ হ্যাঁ সেটাই আরকি তোমরা আরেকটু ভালো করে হয়তো খেললে মানে final টা খেলতে পারতে। তোমরা কি এই মানে এ toss এ জিতে প্রথম ব্যাট ব্যাট করেছিলে না fielding করেছিলে? আমরা প্রথমে ব্যাটই করেছিলাম। ওটাই আমাদের ভুল হয়েছিল। কেন কেন কেন? তোমরা আহ মানে কত over এর খেলা ছিল ওই খেলাটা? ওটা তোমার বারো over এর খেলা হবে হয়েছিল তো। আমরা প্রথমে ব্যাট করে run হয়নি। ওটার জন্যই অসুবিধা। ওহ তা তোমরা আহ কত run করেছিলে? মানে বারো over যে খেলা হয়েছিল match টা তে। তা তোমরা কত wicket হারিয়ে বারো over এ কতটা run করেছিলে? বারো over এ মোটামুটি over শেষ হয়েগেছিলো ছটা out হয়েছিল। এই তোমাদের আশি run মতো হয়েছিল। তো মানে Run এর উপরে হতো তাহলে ঠিক ছিল হ্যাঁ সেটাই দেখো তোমাদের বারো over এ ছ wicket হারিয়ে তোমার আশি run টা অনেকটা কম। তাইনা? মানে একটা বারো over এর match এ আশি run

সেটার জন্য আমাদের অসুবিধা হয়েছিল। সেই সময় অনেক রোদ ছিল তো আমরা সেই time এ ব্যাট টা করেছিলাম সেই জন্যই একটু problem হয়েছে।

হ্যাঁ তা তোমাদের যে মানে তোমাদের যে পরবর্তী team মানে যে team কে তোমরা মানে against মানে খেলেছিল। সেই team টা কত over এ মানে তারা ওই match টা জিতে গেছে? ওরা বোধহয় আট over এই তো তা তাদের কি কোনো wicket কি এদের পতন

খুব একটা কম run এ তোমরা কিন্তু খেলেছিলে match টা তো তোমাদের জেতা না জেতাটাই স্বাভাবিক ছিল বলে আমার মনে হচ্ছে। তোমার কাছে যতদূর আমি শুনছি, মানে বারো over এ আশি run না জেতার মতনই একটা সেটাই তো অনেক কম run হয়ে গেছিলো আশা ছেড়েই দিয়েছিলাম। তাও দেখলাম খেলতে তো হবেই তাই তারপরে সেই হেরেই গেলাম। হ্যাঁ সেটাই, এই কিছুদিন আগে তুমি দেখবে হয়তো ওই যে ভারত আর ইংল্যান্ডের একটা semi final match হলো Ttwenty world cup এ দেখেছো নিশ্চই তুমি match টা? হ্যাঁ দেখেছি। দেখলে না ভারত এদের wicket খুব তাড়াতাড়ি পড়তে লেগেছিলো। তারপরে শেষঅব্ধি ওই হার্দিক পান্ডিয়া যে all rounder batsman ভারতের সে এসে অনেকটা তারমানে চার ছক্কা মারার পরে ভারতের score এর run টা গিয়ে অনেকটা দাঁড়িয়েছিল। ও মোটামুটি এই এই one hundred seventeen plus বা একশো সত্তর কিংবা আশি। এই run হয়তো ভারত কিন্তু করেছিল। আমার যতটা মনে হয়। হ্যাঁ হ্যাঁ ওই সত্তর আশির মতোই হবে। হ্যাঁ এটা তোমার দেখবে মানে ইংল্যান্ডদের দেখবে, যখন batsman নামলো দুই দুটো opener batsman যখন নেমেছিল ইংল্যান্ডের তুমি হয়তো খেলাটা আহ যদি দেখে থাকেন। দেখেছো তাহলে তুমি লক্ষ্য করবে, তাদের wicket ছিলই না। এত সুন্দর ভাবে দুটো opener batsman খেললো ও যে তারা বিনা wicket এ পতন যতদূর সম্ভব মনে হয় match টা জিতে গেছিলো। হ্যাঁ হ্যাঁ ওটা তো দেখেছিলাম দুজন কোনো wicket না পরে পুরো match টা জেতালো। আসলে আমি খানিক sure না, কেন বলতো? কারণ হচ্ছে মানে আমি match টা যখন দেখতে শুরু করি, তখন কোনো wicket পড়ছে না। আর ইংল্যান্ডের batsman ভারতীয় bowler দের যেভাবে পারছে সেভাবে চার ছক্কা মারছে। আমার খুব রাগ হয়েগেছিলো ওই জন্য আমি TV টা off করে বাইরের দিকে চলে গেছিলাম। তাই আমি সেরকম বুঝিনি যে wicket পড়েছিল কি না পড়েনি? মানে সেরকম আমি বলতে পারছি না। তবে কিন্তু যতদূর বন্ধুদের থেকে শুনেছি মনে হয় আর wicket এর কোনো পতনই হয়নি।

হ্যাঁ কিন্তু দেখো ভারতীয় bowler রা একটা খারাপ সেটা কিন্তু নয়। ভারতীয় ভালো ভালো first bowler আছে। যারা কোনো কোনো match এ এমনটা হয় যে এই অল্প score এ তারা out করে দেয়। এবং match গুলো কে অনায়াসেই ভারত জিতে যায়। কিন্তু সেদিনকার match টা দেখে একটু রকম লাগলো, তাইনা বলো? হ্যাঁ খেলতে তো ওইরকম হয়েই থাকে কোনদিন কার খেলা কি হয়, কেউ বলতে পারবে না। হ্যাঁ সেটা তুমি একটা ঠিকই বলেছো বাইশ গজের ব্যাবধানে বা বাইশ গজের cricket এ সত্যি এরকম ঘটনা অনেক ঘটে থাকে। একটা match আমার মনে পরে হয় অনেকদিন আগের কথা জানতো match টা। যতদূর সম্ভব ভাবনা বাংলাদেশ

ভারতের মধ্যে মনে হয় অনুষ্ঠিত হয়ে ছিল তো খুব অল্প run এ বাংলাদেশ কে ভারত all out করে দিয়েছিলো। ঠিকাছে? তা আ সেই match টা কে বাংলাদেশ যখন ব্যাট করতে নামে, তখন কিন্তু বাংলাদেশ কে সেই score টাই ভারত করতে দেয়নি। তা সেই match টা কিন্তু ভারত জিতে গেছিল। হ্যাঁ দেখেছি মনে পরে না অত, কিন্তু শুনেছিলাম। সেই আআআর মনে পড়বেই বা কি করে বোলোত? কারণ সেটা অনেক সময় আগেকার কথা যে সময় তোমার ওই ওই ভারতের captaincy বা captain এর দায়িত্বে ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। সেই ভারতের cricketer দের মধ্যে আমার একটা player বটে মহেন্দ্র সিং ধোনি। খুব সুন্দর খেলে বা খুব খুব ভালো খেলে তার খেলা আমার দেখতে খুব ভালো লাগে, বুঝলে তো? তার নেতৃত্বাধীনে সেই match টা ভারত জিতেগেছিলো। আমার খুব ভালো লেগেছিলো। সেতো বটেই সব ভালো player ছিল। ছিল। হ্যাঁ তা বেশ তুমি কি খাওয়াদাওয়া করলে? অনেক তো রাত হলো। হ্যাঁ খাওয়াদাওয়া তো করলাম। ঘুমোবো একটু পরে। তাই ভাবলাম তোমাকে একবার হ্যাঁ তা বেশ ভালোই করেছো অনেক দিন পর ফোন করলে তোমার সাথে কথা হলো খুব ভালো লাগলো, বুঝলে? তা একদিন আসো কেন আমাদের পাশের গ্রামে একটা tournament হয়েছে সেখানে আমরা খেলতে যাবো। তা তুমি যদি আসো তাহলে খুব ভালো হবে। তুমি তো খেলতে ভালো পারো খুব ভালো batting করো শুনেছি। তা আমাদের দলের হয়ে খেলবে এ খুব ভালো লাগবে তাহলে দুজন মিলে একসাথে যাবো। কোন গ্রামে? আমাদের পাশের গ্রামে। তুমি হয়তো নাম বললে চিনবে না তাই তোমায় বললাম না। হ্যাঁ তাহলে এর দেখতে হবে একদিন গিয়ে। হ্যাঁ বেশ।

সে তুমি যদি সময় পাও তাহলে তোমাকে আমি পরে একবার কল করে জানিয়ে দেব যে কোনদিন আমরা খেলতে যাচ্ছি? তুমি যদি সময় পাও তাহলে কিন্তু অবশ্যই এস ঠিকাছে? তাহলে আমার খুব ভালো লাগবে। তোমার সাথে দেখাও হবে আর তোমার সাথে খেলাটাও হয়ে যাবে।

হ্যাঁ tournament. কতদিন চলবে ওটা?

দেখাও হয়ে যাবে খেলাও হয়ে যাবে। বেশ, তাহলে আমি রাখছি বুঝলে? আজ অনেক রাত হলো তো অন্য একদিন তোমায় তাহলে কল করে আমি সব বলবো। ঠিকাছে? তাহলে তুমি এখন শুয়ে পরো, পরে একদিন কথা হবে। ঠিক আছে তাহলে রাখছি হ্যাঁ? হ্যাঁ রাখো।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

আল্লাহ হাফিস. আল্লা হাফিস. নমষ্কার। এবারে কলকাতার বইমেলা গেছিলাম। দুই হাজার তেইশ এর কলকাতা বইমেলার theme ছিল দেশপ্রেম।